দিয়ে কাঁচের জানলা উম হ হলুদ আর গেরুয়া রঙের বিল্ডিং - টা পুরোটা।

প্যান্ডেল -টা খুবই সুন্দর আহ সন্ধ্যাবেলা উম কিংবা রাত্রিবেলার মধ্যে এটা দেখা যাচ্ছে।

আহ হাতে ব্যাগ নিয়ে হেটে চলে যাচ্ছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি আহ উম আহ মেঝের উপরে মানে রাস্তার উপরে--

এবং রাস্তাটির পাশে একটি বড় গাছ রয়েছে।

চারিদিকে আহ লাল লাল আহ চেয়ার চেয়ার - গুলি পাতা রয়েছে চেয়ার - এর মধ্যে দুটি বয়স্ক মহিলা মাস্ক পড়ে দাড়িয়ে আছে একটি লোক দাড়িয়ে আছে।

এখানে আমি দেখছি খোলা আকাশের নিচে কোন আহ একটি স্টেজ তার মধ্যে কিছু পারফর্ম করছে সবাই মিলে চারিদিকে --

এখানে দেখছি একটি মাঠ মাঠের আহ এপাশে একটি লোক দাড়িয়ে রয়েছে।

তার চারিদিকে পাহাড় এবং অনেক বড় বড়--